ছবিটিতে একটি সুন্দর নদীর দৃশ্য দেখা যাচ্ছে যেখানে সূর্য অস্ত যাচ্ছে।

নদীর জলে সূর্যের প্রতিফলনটি অনেক সুন্দর দেখাচ্ছে।

নদীর এপারে নদীর তীরে অনেক বালুকাময় অংশ বোঝা যাচ্ছে।

পেট্রোল পাম্পের পাশে একটি ছোট দোকান বা অফিস রয়েছে যেখানে কিছু লোক প্রবেশ করছে বা বের হচ্ছে।

দূরে আশেপাশে প্রচুর সবুজ গাছপালা রয়েছে।

স্কুলের বাইরে দেওয়ালে কার্টুনের চরিত্র ছবি আঁকা রয়েছে।

একজন ব্যক্তি নদীর ধারে দাঁড়িয়ে আছেন।

নদীর পর এই জল এতটাই স্বচ্ছ যে নীচের পাথর ও নুড়ি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

আশেপাশে আরও অনেকজন আছেন যারা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন।

সামনে লাল হলুদ সবুজ রংয়ের রিংএর মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে যা শিশুদের খেলার জন্য আকর্ষণীয়।

ব্যাকগ্রাউন্ডে ওয়াটার স্লাইড ও অন্যান্য জলক্রিয়ার সরঞ্জাম দেখা যাচ্ছে।

সূর্যাস্তের আলোর জলের ওপর সুন্দর পতিফলন তৈরি হচ্চে ।

ছবিটিতে একটি সুসজ্জিত দুর্গা প্রতিমা মণ্ডপের ভিতরে সাজানো রয়েছে।

মন্দিরের ছাদে কিছু মূর্তি রয়েছে।

মাটে ছোট ছোট রঙিন কোন রাখা হয়েচে যা খেলাধুলা অনুশীলন জন্য ব্যবহৃত হতে পারে।

পিছনে কিছু গাছপালা এবং ভবন দেখা যাচ্ছে।